এটা একটা ফ্ল্যাডের ছবি। ফ্ল্যাডের সামনে একটি মাঠ রয়েছে। ফ্ল্যাডের সামনে অনেক নারকোল গাছ বসানো রয়েছে। ফ্ল্যাডের সামনে মাঠে অনেক ঘাস আছে। ফ্ল্যাডের উপর দিয়ে --